ওখানে ড্রয়িং এটা আরেকটু ভালো লাগতো এটা ক্যামেরা দিয়ে তুলেছে তো তাই এরকম লাগছে।

একটু ছবিটা হেজি হেজি হয়ে গেছে মনে হচ্ছে ইটা ড্রয়িং আর্ধেক ড্রয়িং করা আর্ধেক দোকান এরকম ছবিটা মনে হচ্ছে ।

ইয়ে দৃশ দেখকার মেয়নে লাগতা হায় যে বহত আচ্ছা হায় ।

হসপিটাল -এ ঢুকতে গেলে সামনে একটা গেট আছে হসপিটাল -টা খুব সুন্দ--

মতন লাগছে মনে হচ্ছে এটা কোন কোম্পানি উপরে আসবেস্টর দেওয়া আছে লাল কালার - এর একটা ব্যানার রয়েছে।

কত সুন্দর না লাগছে ফুল রয়েছে হলুদ লাল আকাশি কমলা হলুদ।

পিছনে ভগৎ সিং এর ছবি রয়েছে সামনে একটি জানলাটা খোলা রয়েছে।

লোকটি নিল কালার এর জামা পরা সাদা কালার এর জামা পরা--

পিছনে গাছগুলো সবুজ সবুজ কত সুন্দর লাগছে এটা মনে হচ্ছে আগে কোনো একটা ক্ষেত ছিল।

এখন কেমন জানি হয়ে গেছে দেখতে কিরকম একটা লা--

এটি একটি ইস্কুলের মতন মনে হচ্ছে স্কুল -টা সাদা কালার ।

সামনে ঘাসে শিশির ভেজা ঘাস সামনে বড় বড় ঘাস পিছনে ছোট ছোট ঘাস ।

মাঠে ছোট ছোট সবুজ সবুজ ঘাস রয়েছে।